আমি এই চিত্রে দেখতে পাচ্ছি এটি হচ্ছে মাছের ম্যান্ডি--

আমি এই চিত্রে দেখতে পাচ্ছি যে একটি বিশাল বড় বিল্ডিং দুটি বিল্ডিং বিল্ডিঙ -এর সামনে কিছুটা পোস্টার লাগানো আছে ।

আমি এই চিত্রটি দেখে বুঝতে পারছি এটি একটি বিশাল বড়ো বিল্ডিং সে বিল্ডিংয়ের নিচে অনেকগুলো লোক বসে আছে সম্ভবত বিল্ডিং টির কাজ চলছে।

এই হসপিটালটি অনেক কাঁচের জানালা দরজা দেখা যাচ্ছে | এবং সামনে একটি গাছ এটি দেখে বোঝা যায় |